বিদ্যাসাগর এদের এবং এই স্কুল টির রং নীল এবং সাদা দেওয়া হয়েছে।

আর মাটিতে রোদ পড়েছে যার ফলে তাদের ছায়াও দেখা যাচ্ছে।

এবং তারসাথে বাচ্ছাদের খেলার অনেক উম খে খেলার অনেক জিনিস ও রয়েছে।

ফোটোটিতে একটি ঝিল পার এর কিছু অংশ দেখানো হয়েছে যেখানে এটি একটি পার্ক হতে পারে।

আর হাফ প্যান্ট পরে হাতে গামছা নিয়ে লোকটি ইঞ্জিন ঠিক করছে যার নীচে।

ফোটো -টিতে একটি বাজার এর দিশ্য দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে অনেকগুলি সাইকেল রয়েছে এবং মোটরসাইকেল রয়েছে।

যে হেলিকোপটারটির ভেতরে একজন লোক চশমা পরে।

ফোটোটিতে একটি রাস্তা দেখা যাচ্ছে।

ফোটোটিতে একটি প্রাইভেট হসপিটাল দেখা যাচ্ছে।

তার সামনে হয়তো এটি সুইমিং পুল বানানো হচ্ছে যার জন্য--

একটা গেরুয়া রং এর বোসন পোড়ানো হয়েছে

এবং ফলফুল এখানে রাখা রয়েছে বস্তা বন্দি করে যেখানে --

সম্ভবত এটি কোনো বাস স্ট্যান্ড -এর রাস্তা।

কিছু বস্ত্র হুক এর ওপর সাজানো রয়েছে।

কিছু যন্ত্র পরে থাকতে দেখা যাচ্ছে।

ফোটো -টিতে একটি নদীর সামনে দেখা যাচ্ছে--